নমস্কার
জেএমএল অ্যাপ্লিকেশনে ক্রিয়েট এন্ড এডিট মলিকিউলার মডেলস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ফাংশনাল গ্রুপের সাথে আণবিক মডেলে হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত করা
বন্ধন যোগ এবং মুছে ফেলা
পরমাণু যোগ এবং মুছে ফেলা এছাড়া pop ইউপি মেনুর ব্যবহার যা কনটেক্সচুয়াল মেনু হিসাবে পরিচিত
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডোর সাথে পরিচিত হতে হবে
মডেল কিট ফাংশন যা আণবিক মডেল তৈরি করতে ব্যবহৃত হয়
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1204 জেএমএল সংস্করণ 1222 এবং জাভা সংস্করণ 7 ব্যবহার করছি
জেএমএল অ্যাপ্লিকেশন খুলতে দাশ হোম এ টিপুন
সার্চ বারে লিখুন জেএমএল
জেএমএল আইকন পর্দায় দেখায়
জেএমএল আইকনে টিপে জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডো খুলুন
পূর্বে তৈরী করা প্রপাণে প্রোপেন এর মডেল দিয়ে শুরু করি
ফাইল খুলতে টুল বারে ওপেন ফাইল আইকনে টিপুন
একটি ডায়লগ বাক্স পর্দায় দেখায়
সেই ফোল্ডারে টিপুন যেখানে প্রয়োজনীয় ফাইল রয়েছে
আমার ফাইল ডেস্কটপ এ রয়েছে
তাই আমি ডেস্কটপ নির্বাচন করে ওপেন বোতামে টিপব
ফাইলের নাম ফাইল ওর ইউআরএল টেক্সট বাক্সে লিখুন
তারপর ওপেন বোতামে টিপুন
প্রপাণে প্রোপেন এর মডেল পর্দায় প্রদর্শিত হয়েছে
আমরা ফাংশনাল গ্রুপের সাথে প্রপাণে প্রোপেন এ হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারি যেমন হাইড্রক্সি অ্যামিনো ফ্লুরো ক্লোরো ব্রোমো এবং অন্যান্য
প্রোপানল প্রোপানল এ রূপান্তর করতে আমি প্রোপেন অণুতে একটি হাইড্রক্সি গ্রুপ যোগ করতে চাই
মডেল কিট মেনু খুলুন
ফাংশনাল গ্রুপের একটি তালিকা এখানে রয়েছে
অক্সিজেন পরমাণুর চেক বাক্সে টিপুন
প্রথম কার্বন পরমাণুর সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুতে টিপুন
লক্ষ্য করুন যে হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে
অক্সিজেন পরমাণু এখানে লাল রঙে রয়েছে
প্রোপেন এখন 1 প্রোপানল এ রূপান্তরিত হয়েছে
এখন 1 প্রোপানল কে 2 chloro 1 প্রোপানল এ রূপান্তরের চেষ্টা করি
মডেল কিট মেনু থেকে ক্লোরো গ্রুপ নির্বাচন করুন
দ্বিতীয় কার্বন পরমাণুর সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুতে টিপুন
এখন আমাদের কাছে 2 chloro 1 প্রোপানল এর মডেল রয়েছে
ক্লোরিন ক্লোরিন এখানে সবুজ রঙে রয়েছে
এখানে শক্তি নুন্যতম করে ইমেজটি mol হিসাবে সংরক্ষণ করতে পারেন
এখন নিম্নলিখিত অণুর মডেল তৈরি করুন 3 bromo 1 বুটানল এবং 2 amino 4 chloro পেন্টানে শক্তি নুন্যতম করে ইমেজটি জেপিইজি ফরম্যাটে সংরক্ষণ করুন
ইমেজ বিভিন্ন ফাইল ফরম্যাটে সংরক্ষণ করতে টুল বার থেকে সেভ কারেন্ট ভিউ এএস আন ইমেজ আইকন ব্যবহার করুন
আপনার দ্বারা করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত
এখন জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডোতে ফিরে যাই
জেএমএল অ্যাপ্লিকেশন একটি pop ইউপি পপ আপ মেনু ও প্রদান করে
আপনি পপ আপ মেনু দুটি ভিন্ন পদ্ধতি দ্বারা অ্যাক্সেস করতে পারেন
মডেল কিট মেনুর খোলা থাকলে এটি বন্ধ করুন
মডেল কিট মেনুতে নীচে স্ক্রল করে এক্সিট মডেল কিট মোড এ টিপুন
pop ইউপি মেনু খুলতে প্যানেলে মাউস বোতামে ডান ক্লিক করুন
pop ইউপি মেনু প্যানেলে প্রদর্শিত হয়েছে
pop ইউপি মেনু পরমাণুর প্রদর্শন পরিবর্তন করতে অনেক ফাংশন প্রদান করে
এতে রেন্ডারিং করার বিভিন্ন বিকল্প রয়েছে
এই মেনুতে অধিকাংশ ফাংশন মেনু বারে নকল করা হয়েছে
পপ আপ মেনুতে বিকল্পগুলি স্ব ব্যাখ্যামূলক
তাদের বিস্তারিত বিবরণের প্রয়োজন নেই
জেএমএল প্যানেলে টিপে pop ইউপি মেনু থেকে প্রস্থান করুন
pop ইউপি মেনু অ্যাক্সেস করার দ্বিতীয় উপায় হল জেএমএল লোগোতে টেপা
এটি জেএমএল প্যানেলের নীচে ডানদিকে রয়েছে
এখন এই অণু সম্পাদন করে তা এথানে ইথেন অণুতে রূপান্তর করা দেখি
এটি করতে আমরা হাইড্রক্সি গ্রুপ ক্লোরিন গ্রুপ কার্বন এবং দুটি হাইড্রোজেন পরমাণু মুছে ফেলবো
এখন মডেল কিট মেনু খুলুন
ডিলিট আতম চেক বাক্স নির্বাচন করুন
মুছে ফেলার পরমাণুতে টিপুন
অক্সিজেন ক্লোরিন এবং কার্বন পরমাণু
এথানে ইথেন অণু তৈরি করতে এই অণুতে হাইড্রোজেন যোগ করতে হবে
মডেল কিট মেনু থেকে এড হাইড্রোজেন্স বিকল্পে টিপুন
দুটি হাইড্রোজেন পরমাণু অণুতে যুক্ত হয়েছে
এখন পর্দায় এথানে ইথেন এর মডেল রয়েছে
এখন অ্যালকেনেস এবং অ্যালকাইনস তৈরি করা শিখি
অণুতে দ্বিবন্ধন তৈরী করতে মডেল কিট মেনু খুলুন
ডাবল বিকল্প নির্বাচন করুন
এথানে ইথেন অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে বন্ধনের উপর কার্সার রাখুন
কার্বন পরমাণুর চারপাশে লাল রঙের রিং দেখায়
এখন বন্ধনে টিপুন
একক বন্ধন দ্বি বন্ধনে রূপান্তরিত হয়েছে
প্যানেলে এথেনে ইথিন এর মডেল রয়েছে
এখন এথেনে ইথিন কে ইথাইন ইথাইন এ রূপান্তর করি
মডেল কিট মেনুতে টিপে ট্রিপল বিকল্প নির্বাচন করুন
এথেনে অণুর দ্বি বন্ধনের উপর কার্সার রেখে এটিতে টিপুন
দ্বি বন্ধন ত্রি বন্ধনে বদলে গেছে
এটি হল ইথাইন ইথাইন এর মডেল
সবচেয়ে স্থিতিশীল আকার পেতে শক্তি নুন্যতম করে সংরক্ষণ করুন
সংক্ষেপে এই টিউটোরিয়াললে শিখেছি একটি ফাংশনাল গ্রুপের সাথে আলকানেস এ হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন
আলকানেস কে অ্যালকেনেস এবং অ্যালকাইনস এ রূপান্তর করতে বন্ধন যোগ করা
পরমাণু যোগ এবং মুছে ফেলা এছাড়া pop ইউপি মেনুর ব্যবহার
নির্দেশিত কাজ হিসাবে 2 fluoro 13 বুটাডিন এবং 2 পেনটাইন এর মডেল তৈরি করুন
ভায়ার ফ্রেম এ মডেলের ডিসপ্লে পরিবর্তন করতে pop ইউপি মেনু ব্যবহার করুন
শক্তি নুন্যতম করে পিডিএফ ফরম্যাটে ইমেজ সংরক্ষণ করুন
আপনার দ্বারা করা নির্দেশিত কাজ এরকম হওয়া উচিত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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ